তার দিয়ে গেরাও করা এই গরটি ইট লাল কালার -এর রয়েসে।

আরো একটি পু পুতুলের মইধ্যে লাল টি-শার্ট পরা একজন একটা পুটুলরে লাল টি-শার্ট পরিয়ে সাজানো রাখা রয়েসে।

দুপাশে আরও গাসপালা সবুজ কালার রয়েসে উপরে আশ--

গ্লাস দিয়ে দরজাগুলো রয়েসে এই ব্যাংকে।

এই জায়গায় একটি গেট -এর মতো লাগানো রয়েছে ফুল দিয়ে উপরে লাইট গুলো অনেক জ্বালানো রয়েছে।

আরো রুম -এর ভিতরটি সাদা আচে।

এই দোকানের বিতরে একজন লোক দাঁড়িয়ে দেখা যাচ্ছে।

আরও খোলা একটি তিরঙ্গা পতাকা উত্তোলন করা রয়েসে।

অনেকগুলো বড় বড় পাথর আছে পাশে আরও সবুজ গাসপালা রয়েসে।

এই জায়গাটি একটা রোড এ রোডের আশেপাশে অনেক লোকজন আসে।

দেওয়ালে ফ্রেমে সাজানো রয়েসে অনেক রকমের সবি লেখা রয়েসে জিনিস।

উপরে আসমান দেখা যাচ্চে পাশে আরও একটি বড় পাথরের মতো।

আরও সাদা কালারের আরও কয়েকটি জিনিষ রয়েসে।

প্যান কার্ট ওটা মুবাইল অনেকগুলো রয়েসে ভালো একটি মুবাইল দেখা যাচ্ছে।